এটা নাচের ইস্কুল । এখানে তিন চারটি মেয়ে নাস্চে । এ এ হলুদ কালার -এর হলুদ কালার -এর গেঞ্জি কালো প্যান্ট আবির রঙের গেঞ্জি কালো প্যান্ট উ আরো সবুজ--

এটা একটা মন্দির। শিব আর পার্বতী বসে আছে। আর গেট দেওয়া আছে। ভেতরে একটা ঠাকুর আছে ও লাল কালার - এর মালা পড়ে --

এটা একটা মাঠ। মাঠে ছ ছেলেরা দাঁড়িয়ে আছে। একটা ছেলে সাইকেল - এ বসে আছে। একটা ল্যাম্প পোস্ট আছে। অনেক সবুজ সবুজ গাছপালা আছে। ওপরে আকাশ দেখা যাচ্ছে। আর --

সাদা রঙের জামা পড়ে আছে। আর একটা লোক ফুল তুলছে। সাদা কালার -এর জামা পড়ে আছে। ওদিকে কত বৌ আছে। আর কত কলা গাছও আছে। তার পাশে অনেক কলা গা কলা বাগান আছে। সামনে--

এটা একটা ইলেক্ট্রিক অফিস সাদা রঙের এখানে অনেক গুলো সবুজ সবুজ গাছ আছে অনেক বাইক দাঁড়িয়ে আছে অনেক জানালায় দরজা আছে।

একটা আকাশি কালার -এর একটা হলুদ কালার -এর। আর একটা টেবিল পাতা আছে একটা খয়েরি রঙের--